এটা খুব সম্ভবত একটা ঘরের ভেতরের দৃশ্য হবে।

অনেকগুলো বাইক সারি সারি ভাবে রাখা রয়েছে অফিসের সামনে।

দাঁড়িয়ে আছে পাশেও আরও কিছু বিল্ডিং --

এখানে আমরা একটা ফুড ট্র্যাকের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেটা একটা রেট্রো রেস্টুরেন্ট হতে পারে।

এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেটা কনস্ট্রাকশন অবস্থায় দেখা যাচ্ছে।

এটা একটি পাড়ার ছোট দোকান।

যেখানে সান্টা ক্লজের কিছু পুতুল ঝোলানো আছে।

যেখানে সামনেই এক্সিট এর রাস্তা আমরা দেখতে পাচ্ছি।

যদিও তার চেহারা স্পষ্ট নয় সে কে বা কে সেটা দেখা যাচ্ছে না।

এটা একটা বইয়ের দোকান হতে পারে কিংবা একটা লাইব্রেরির রুম হতে পারে যেখানে দুজন মানুষ দেখা যাচ্ছে।